বর্তমানে এই প্ল্যাটফর্মটিতে কোনো ট্রেন নেই।

কিছু পার্টির ম পোস্টারও লাগানো আছে বিল্ডিংটির মধ্যে।

কারোর মোবাইল দিয়ে মা টিকে পরিদর্শন এবং ফটো তোলার চেষ্টা করতেছে।

একজন কাস্টমার সে কিনতে এসেছে।

একজন কর্মী নিয়োগ করা হয়েছে এখানে।

পাশ দিয়ে একটি নদী গেছে।

পাশে কিছু ইশ সুন্দর্য দেখানোর জন্য গাছ লাগানো আছে ছুটো ছুটো।

মিষ্টিগুলো কাঁচের ভিতরে আছে সাদা মিষ্টি লাল মিষ্টি বেগুনি মিষ্টি।

নদীটির চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না অল্প একটু করে জঙ্গল দেখা যাচ্ছে সামনে।